অনেক মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে তারা টেবিল এ ওপর শিখছে এবং লোকজন মিলে--

তার উল্টো পশে রয়েছে অনেকগুলি ফলের ঠেলা ।